এটা একটা অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছে বাই প্যান খুবই সুন্দর করে প্যান্ডেল করেছে খুব সুন্দর করে--

পার্কের রাস্তা রয়েছে একটা বড়োর মতন অনেকগুলো গাড়ি বাইক দাঁড় করানো রয়েছে বাগানের মতো করা রয়েছে বাগানে ছোট বড় অনেক রকম গাছ লাগানো রয়েছে রাস্তা খুবই পরিস--